আহ যেটা বলতে চাইছেন যে, আপনি by ট্রেন আহ দিল্লী গেছিলেন। তারপরে দিল্লী থেকে ট্রেন sorry দিল্লী থেকে বাস। হ্যাঁ এই জিনিসটা আমি দেখেছি দিল্লীতে interconnect বাস service is very good. তো ওখানে বাস service টা দিল্লী থেকে খুব ভালো। so and আহ সেগুলো real ভলবো বা মার্সিটিজ আহ এগুলোই mainly চলে ওখানে।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 আহ travel করা সম্ভব না। তাও গরমকালে অনেকে যারা যায় আহ যারা গাড়ি নিয়ে যায় অনেকে আহ তারা মোটামুটি তিন চারদিন লেগে যায়।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

আরও improvement হচ্ছে। তো আরও হয়তো ভবিষ্যতে আরো অনেক route আহ খুলে যাবে। but লেহ লাদাখে একটা খুব সুন্দর জিনিস হচ্ছে আপনি যখন flight এ যাবেন

হম হম এটা ঠিকই বলেছেন আপনি। কারণ আহ এটা আমিও শুনেছি খুব ভালো দেখা যায়। তো অনেকে বলে যে, যারা mountain range চেনে আহ তো তারা আহ মাউন্ট এভারেস্ট ও নাকি আহ বুঝতে পারে কোনটা মাউন্ট এভারেস্ট। তবে মাউন্ট এভারেস্ট টা সবসময় দেখা যায় না। যেটা দেখা যায় মাউন্ট কে টু টা দেখা যায়। হম হম

তো আমার suggestion হচ্ছে যে, যখন আহ মানে এইটাই হচ্ছে আমরা আমি সবাইকে suggest করি। যে নাহলে আহ but হ্যাঁ এর উপরে একটা আহ clause আছে, weather ভালো হতে হবে, য~ যদি এরম cloudy weather হয়, তাহলে তো কিছুই দেখা যায় না। otherwise যদি weather ভালো থাকে একদম আহ flight এর তলায় ওই snow peaked mountains গুলো দেখা যায়। তবে চারিদিকে snow এটাই দেখা যায়।

আপনার altitude sickness আছে? না এখনো অব্ধি আমিতো সেই high altitude এ উঠিনি। আর যেমনি লেহ লাদাখের মতন। আমি যেটুকু এ তে গেছি আমার সেরকম sickness এখনো অব্ধি নেই। জানিনা গেলে পরে কি হবে? হম হম হম না আপনি বললেন মানালিতে গেছেন। তো মানালি, মানালিতে আমার কোনো problem হয়নি। Okay তো মানালিতে problem না হলে, আসা করা যায় যে আপনার হবে না। তবে লেহ লাদাখে অক্সিজেনটা খুব কমে যায়।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

Otherwise আহ মানে সোমরাররি বা ওই জায়গাগুলোতে তারা travel করতে পারবে না। otherwise in general আহ লাদাখ যেতে গেলে পাঁচজন ছাড়া লাদাখ যাওয়া is very expensive. তার কারণটা হচ্ছে লাদাখে আপনার যা যা travel আহ সবকিছুই করতে হবে আপনাকে গাড়িতে। আর ওখানে গাড়িগুলো গাড়ির travelling টা খুবই expensive. মানে আপনি কোথাও যদি যান, আপনার seven to eight K মানে লাদাখ থেকে প্যাংগং যাবেন seven to eight K লাদাখ থেকে খারদুংলা যাবেন নুব্রা ভ্যালি যাবেন seven to eight K কি? আরো বেশি হবে আমি এটা অনেকদিন আগেকার কথা বলছি। তো পাঁচ আর ওখানে ওদের গাড়িতে পাঁচজনের বেশি allowed না। তো আপনি যদি মানে multiple of site এ যেতে হবে আপনাকে। তাহলে আপনি multiple গাড়ি নিতে পারেন বা একটা গাড়িতে পাঁচজন থাকেন। তাহলে সেইটা break করতে অনেক সুবিধা হয়। ওহ otherwise আহ লেহ লাদাখ is like very expensive to travel কারণ অন্যান্য জায়গায় mister পাবন এবার যদি Discussion টা এইখানেই শেষ করি। কারণ এর পরে আমার আরেকটা meeting আছে। তো আমি আবার হম হম এর পরে আপনার সাথে connect করবো। ঠিকাছে? হম হম thank you okay okay অনেক ভালো লাগলো আপনি অনেক experience share করলেন।

Hello বন্ধুরা আজকে আমি কোয়েল রায়ের editing দুটো কাজ আমি করে রেখেছি আপনাদের কিভাবে করে সেটা দেখাবো তো প্রথমত আহ আহ আমরা আমি already এইটা যেহেতু করে রেখেছি, কিছু কিছু জিনিস আমি বলিনি। সেটা হচ্ছে, এই প্রথম কয়েকটা একরকম design আর কয়েকটা একরকম design দুটোর মধ্যে consept কিন্তু same অর্থাৎ, text বা matter যেটাকে বলে সেটা same তো logo র ক্ষেত্রে আমি যেটা করেছি সেটা হচ্ছে খুব simple দুটো circle কে আমি একসাথে join করে দিয়েছি। দিয়ে join করে রেখেছি join ও করিনি আর, এখানে ক্ষেত্রে আমি এটা just rectangle করেছি তার মধ্যে আর একটা ছোট rectangle করে সেটাকে green করে দিয়েছি আর ওপরে deign ফুল দিয়ে একটা triangle তৈরী করে black করে দিয়েছি। তো একটা box এর মধ্যে রেখেছি box টা কে সেটাকে আমি one one pont করেছি যাতে box টা paint হলে চোখে পরে আর দুটো আলাদা আলাদা কেন করেছি আমি বলি, এইটা প্রথম যে card টা রয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু,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 colour যদি তিনটে ধরেন, এখানে খেয়াল করুন প্রথম কয়েকটায় company র owner এর নাম এবং company র owner এর mobile number দুটো black রয়েছে। আর, company র নাম রয়েছে green আর ঠিক তার দ্বিতীয় কয়েকটায় তার ঠিক উল্টো রয়েছে ওপরে আর নিচে আমি green করেছি আর মাঝখানেরটা black করেছ। তো এবার, আহ আরেকটু change আছে সেটা হচ্ছে, প্রথম কয়েকটায় যে আহ owner এর নামটা যে হচ্ছে দ্বিতীয় কয়েকটায় roman font use করেছি কিন্তু, আহ bold type এর roman font use করেছি। তো এইগুলো তফাৎ রয়েছে। আর যদি দেখেন আমি কোনটা কোন position এ বসিয়েছি ঠিক কি কারণে, দেখুন খেয়াল করুন, আমি এখানে আহ চারটে registration mark দিয়ে রেখেছি। তো আমি সেটাকে করছি আগে আমি আহ আগে একটা rectangle এখানে বসিয়ে দি তাহলে বুঝতে সুবিধা হবে হ্যাঁ। এরকম আমি করেছিলাম পরে আমি registration mark টা কে তুলে রেখে আমি rectangle টাকে তুলে দিয়েছিলাম। তো যাই হোক, এবার দেখা যাক আমি logo টাকে যা রেখেছি I think logo আহ আহ আমি আমার মতো করে সাজিয়েছি, আপনারা আপনার মতো করবেন যখন company কিছু আপনাকে বলছেন না, বলছে না যে কি করতে হবে না করতে হবে, তবে সেটা আপনারা আপনার মতো করে বসাতে যাবেন। comapny যদি logo দিয়ে দেয় তাহলে আপনাদের সুবিধা হয়ে গেলো

same রাখার চেষ্টা করেছি।

same রয়েছে। আবার যদি আমি owner টা লিখে আমি right align করেছি। কারণ এই সাধারণত right align হয়. এবার আপনারা অন্যভাবে try করে দেখতে পারেন কিন্তু, officially detination সবসময় ডানদিকে হয়। আর, comapny র নাম আমি center region এ রেখেছি, সেক্ষেত্রেও দেখুন পরে যে gap টা, এই শুরু হয়েছে G এর বাঁদিকের gap টা এরকম আছে। Mobile এর ক্ষেত্রেও same বাঁদিকের gap টা। আর last এ যে zero রয়েছে তার ডানদিকের gap টা এবং total লেখাটার নিচের যে gap টা, সেটা সেটা same রয়েছে। এই card টার ক্ষেত্রেও তাই আহ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

এই জায়গার gap টা আর এই জায়গার gap টা যেন same থাকে এটা আপনারা খেয়াল করে নেবেন। এক্ষেত্রেও দেখা যাচ্ছে এই যে gap টা মাঝখানের gap টা এর ডানদিকের gap টা ইটা যেন same থাকে। এটা আপনাদের খেয়াল করতে হবে। এগুলো হচ্ছে একদম basic নিয়ম একটা card তৈরী করার দিয়ে আমি card টার gapping গুলো কোথায় দেব। এবার আপনাদের মনে হতে পারে যে এখানে তো অনেক ফাঁকা জায়গা অনেক কিছু লেখা যায়, একদম না ফাঁকা জায়গা আপনারা রাখার চেষ্টা করুন। খেয়াল করুন এই ডানদিকের card টা কিন্তু বেশি করে নিচ্ছে, এবার বাঁদিকের card টা কিন্তু অতটা চোখে লাগছে না। company র নাম টা একটু বোরো হওয়া চাই। তো এক্ষেত্রে কি হয়েছে প্রথম কয়েকটার ক্ষেত্রে আমি এই gap টা অর্থাৎ logo আর মাঝখানের gap টা যা রেখেছি ঠিক এর নিচে আর mobile এর মাঝখানে যে gap টা সেটাকে same রাখার চেষ্টা করবে। তো, এইগুলো আপনাদের একটু মাথায় নিয়ে চলতে হবে যে কোথায় কোন gap টা দেব। এভাবে যদি আপনারা card তৈরী করেন সেক্ষেত্রে আহ আপনাদের card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 copy না আমি বলবো এখানে থেকে নিয়ে সেই design টা আপনারা অনুপ্রাণিত হয়ে সেই কাজটাকে আপনারা নামান, তাহলে তো আলাদা কথা হলো আপনারা একটা কাজ দেখে আরেকটা কাজ করছেন। আর যদি আপনারা নিজের মন থেকে করতে চান তাহলে এই জিনিস গুলো আপনারা mainatin করুন যে gap টা কোথায় দেব কোথায় দেবো না, সেই জিনিসগুলো যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আহ আপনাদের card টা মোটামুটি সুন্দর হবেএটা আশা করা যায় আহ আর যদি আপনারা চান, যে এইটা কি আমরা ভেঙে আরেকটা card করতে পারি? অর্থাৎ আরেকটা design কি করা যায়? হ্যাঁ করা যাবে না কেন নিশ্চই করা যাবে। আমরা যদি customer কে sample দেওয়ার সময় বেশি sample দেই সেও তো আহ

সেটা এখানে নিয়ে আসলাম এবার, আমরা এখানে card টাকে রাখলাম রেখে এখানে আবার আরেকটা দিয়ে দিলাম।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 এবার এটাকে আমি right align করে দিচ্ছি, এবার এটাকে এর নিচে আনলাম

খেয়াল রাখবেন যে company এর নাম সাধারণত বড়ো হয় আর সাধারণত ছোট হয়, এটা আপনারা যদি খেয়াল রাখেন আহ সেটা ভালো। Owner টাকে আমরা italic করে দিচ্ছি সাধারণত এইটা italic থাকে আর bold টাকে off করে দিচ্ছি এবং এর size টাকে একটু ছোট করে যা ভালো লাগছে না, এর size আর mobile number size এক হওয়াটাই বাঞ্চনীয়, এক্ষেত্রে তোমরা তাই করবে।

বা কোনো ব্যক্তি আপনাকে সেই কাজটা দিয়ে বললো যে এই মাঝের জায়গাটাকে আমাকে কিছু fill করে দিন। তখন যে তাদের যেখানে যেখানে হচ্ছে সেই জায়গা গুলোকে আপনারা লিখতে পারেন আর যদি ফাঁকা ছেড়ে দেন তাহলে মানুষের চোখে আহ comfort feel হয় অর্থাৎ যখন একটা জিনিস দেখে সেটা comfort feel করে যেটা আমি দেখতে পাচ্ছি total টা। আবার এটাকে আমি পুরো right align ধরেই করলাম দেখুন তা এবার কিরকম হয়, এটাও একরকম design হয়ে গেলো। তো প্রত্যেকটা design এর meaning আছে। Basic concern যদি আপনারা এভাবে maintain করেন দেখুন এটা চোখে পড়ছে বেশি কারণ আমি ওপরেও gap দিয়ে দিয়েছি, পড়তে সুবিধা হচ্ছে তো এগুলো যদি আমি তিনটাকে একসাথে রাখি আহ তাহলে দেখা যাবে, যে আমার তিনটে type তিন রকম হয়েছে কিন্তু content প্রায় same খালি এটায় owner শব্দটা নেই একই দুটোতে রয়েছে আর বাকি content same রয়েছে তো এইভাবে যদি আপনারা maintainn করে কাজ করেন তাহলে আপনাদের, আহ ভবিষ্যতে দেখবেন আহ creativity আহ খুঁজে বেড়ানোর দরকার নেই, এই basic নিয়মগুলো এই gap gap maintainance আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে এর যেন বেই না হয় এর পরিমান অর্থাৎ একটা দুটো তিনটে এর মধ্যে কাজ শেষ করে ফেলবেন চারটে পাঁচটা ছটা এরকম ব্যবহার করেবন না চারটে পাঁচটা colour ব্যবহার করবেন না তাতে দেখতে বাজে লাগে আর আপনি প্রথম card টা দেখুন কালো গুলো যেন আমাদের চোখে ধাক্কা মারছে। দ্বিতীয় card টা এতটা হচ্ছে না তো এইটার সাথে এইটাকে অর্থাৎ logo এর colour এর যে আমি এটা glass effect টা দিয়েছি সেটার সাথে এটা match করে যাওয়াতে এই জিনিসটা চোখে আমাদের ধাক্কা দিচ্ছে না। কিন্তু প্রথম card টায় কিন্তু কিন্তু এটি ধাক্কা দিচ্ছে plus এই লেখাটা এইটা একটু ওর হয়ে যাওয়াতে আমাদের চোখে এটা একটু ধাক্কা মারছে তো আমরা আঠেরোটাকে ষোলো point করবো এবার দেখুন এটা চোখে অতটা ধাক্কা আরেকটা জিনিস কোন media তে এটা change হবে সেই বুঝে আপনারা কাজ করবেন যেমন যদি এটা যদি আপনারা colour হিসেবে দেখেন তাহলে আহ company আহ নাম তার নিচে light green এ address টা রয়েছে, তারপর black এ রয়েছে আহ নাম আহ owner এর নাম এবং dark green এ রয়েছে dark green এ রয়েছে owner এবং mobile number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 light green এই চারটে colour দেওয়া হয়েছে। যদি digital paint হয় সেক্ষেত্রে তো আপনারা এই box গুলোকে তুলে দেবেন খালি registration mark রেখে দেবেন। Already করে রেখেছি এই plus sign গুলো এখানে থেকে এটা নেওয়ার পর, পর পর তিনটি কেটে নিতে হবে, এই plus এর center point ধরে কাটলে পরেই আমরা total rectangular shape টা পেয়ে যাবো, ঠিক আছে তো একসাথে print করে নিলে আপনারা একটা ষোলোটা আঠেরোটা এরকম size এর card বের করে নিতে পারবেন একটা A4 paper, আর যদি আপনারা করেন সেক্ষেত্রে প্রত্যেকটা colour আলাদা আলাদা করে রেখে আমাদের কাজ করতে হবে অর্থাৎ যদি আমরা এটাকে print এ পাঠায়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 এবার এখানে আমার একটা ভুল হল, তো আমি এটাকে delete করে দিচ্ছি, কেন ভুল হল সেটাও আমি বলে দিচ্ছি। এগুলো আমাদের পথ চলার সঙ্গী ভুল হওয়া ঠিক হওয়া এগুলো আমাদের পথ চলার সঙ্গী তো এগুলো যদি মাথায় একবার ঢুকে যায় ভুলগুলো ছোট করে হয়না আমাকে এখানে registration mark দেওয়ার কথা ছিল আমি দেইন, তো আমাকে ইটা দিতে হবে। তো এই দুটো যে time টা আসলো যেকোনো একটা আমি plus তৈরী করবো, এই plus টাকে আমি চারটে কোনে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 আপনারা যখন printing এর কাজ করবেন তখন কিন্ত এইগুলো আপনাদের ভীষণ ভাবে কাজে লাগবে। এগুলো খেয়াল রাখবেন বা printing এর বা আহ এই registration mark খুব কাজে দেয়, তো কি কাজে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। কেন কাজে দেয়, এগুলো কেন রাখা হয় এগুলো আপনারা news paper এ দেখতে পাবেন, তো আমি এবার কি করছি এই total টা ধরে controlCcontrolv করলাম এখানে আর একটা রাখলাম। আবার একটা নিচে করলাম আবার তার ডানদিকে একটা আরেকটা আমি রেখে দিলাম emergency perpose, এটা আমার emergency তে এটা আমার কাজে দেবে এটা print হবে না তো এবার প্রত্যেকটা box আমি উড়িয়ে দিচ্ছি অর্থাৎ delete করে দিচ্ছি। শুধু এখানে তো বাকি সব colour আমি এখান থেকে delete করে দেব চোখ যাচ্ছে না বা আমার mouse ওখানে ধরছে না অতয়েব আমি এটাকে zoom করে নিলাম। এবার শুধু black থাকবে বাকি আর কোনো colour থাকবে না অতয়েব, colour of তো এই হচ্ছে প্রথম card এর card এ প্রথম black টা আমি করে নিলাম, এবার পরের তাই আমি শুধু dark green টা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 এই কটা হচ্ছে light green dark green টা থাকবে। এবার আমি নিচে যাবো নিচে গিয়ে, এবার এটা শুধু light green থাকবে। নমস্কার। শুভ সন্ধ্যা। আমি অপরুপা সেন আজকে আমি আলোচনা করব হচ্ছে education বা শিক্ষা। আজকে আমার সাথে আলচনায় আছে। MR. রাহুল কর রাহুল কর একজন বিশেষজ্ঞ মানে education এর বিশেষজ্ঞ। তিনি education~ education সম্পর্কে তার অন~ অনেক জ্ঞান আছে তিনি আজকে আমার সাথে মানে আর আমার সাথে mainly আর আপনাদের সাথেও সবতা share করবেন। তো আমি MR রাহুলকে বলবো কিছু বলার জন্য education সম্পর্কে। hi অপরুপা good evening কেমন আছো? ভাল আছি।

আমি তো ফাতাফাতি আছি। বল। খুব ভালো লাগছে আজকের এই অনুষ্ঠানে এসে। এবং আজকের subject যেহেতু আমার অনুকুলে অর্থাৎ education সুতরাং এটা সত্যি আমার পক্ষে একটা লোমহর্ষক অভিজ্ঞতা হতে চলেছে। আমারও বল তমার knowledge গুলো একটু আমাদের সাথে share করো।

কী জানতে চাও বল? education related knowledge শিক্ষা মানে তোমার কাছে শিক্ষা মানে কি তোমার কাছে শিক্ষার ধারনাটা কি কিংবা তুমি শিক্ষার ব্যাপারে কি জান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 দেখো শিক্ষা আমরা যখনই বলি তখন কিন্তু আমাদের মধ্যে বিভিন্ন ধরনের পারিপার্শ্বিক যে চাপ সেগুলো কিন্তু আমাদের সামনে ভেসে আসে। কিন্তু আসলে শিক্ষা কিন্তু সেটা নয়। শিক্ষা কিন্তু ইদুর দৌড় নয়। শিক্ষা হল কোনও একটা ব্যক্তির অন্তর্নিহিত গুণাবলীর পূর্ণবিকাশ

হম হম সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতার অর্জনই হল শিক্ষা।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

এ বিষয়ে তোমার কি মতামত বল?

জেয়াম্রা শিক্ষা না জানলে মানে শিক্ষার সাথে পরিচিত না হলে আমরা আমাদের মানে মনের যে ভাব সেটা না আমরা কোনোভাবেই প্রকাশ করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এবং সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জনকেই আমি বলবো শিক্ষা। আচ্ছা। আচ্ছা। এই শিক্ষার ইতিহাস সম্বন্ধে তোমার কি ধারণা আছে? বা তুমি কি মনে কর? আহ শিক্ষার ইতিহাস বলতে আমি বলবো নিয়মমাফিক শিক্ষা দানের প্রথা যথা মানে সাক্ষরিকরন কত দেড়শ দুশো বছরের সমাজে পরিবাহিত হওয়া একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন। এমনকি কিছু কিছু দেশে এই উন্নয়নের ধারা শুরু হয়েছে বিগত পঞ্ছাশ বছরে।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

বা শিক্ষককে আমরা হম বিভিন্ন ক্ষেত্রে শ্রদ্ধার প্রতিকূল পরিবেশে দেখতে পাই। তো এক্ষেত্রে তোমার কী মতামত? দেখ শিক্ষা যখন শিক্ষা শব্দটা আসে আমাদের কাছে তখন আমাদের বলতে গেলে শিক্ষার আমাদের কাছে শিক্ষার মাধ্যম হল শিক্ষক। মানে শিক্ষা মানেই শিক্ষক আমাদের শিক্ষা তো মানে আমাদের ~ আমাদের পক্ষে সবসময় তো শিক্ষা জিনিসটা আমাদের কাছে এসে পৌঁছনো সম্ভব নয় তাই না সেটা আমাদের কাছে পৌছায় যিনি শিক্ষক মানে যারা আমাদেরকে শেখায় তো সেই হিসেবে আমার কাছে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

এর মানে মাধ্যমিকে উচ্চমাধ্যমিকে তারপরে কলেজে গিয়ে তুমি ইয়েতে গিয়ে জেখানেই যাও শিক্ষক ছাড়া আমাদের এইগুলো আমাদের সম্ভব হয়ে ওঠে না। শেখাতা কিংবা শিক্ষা অর্জন করাটা।

তো সেক্ষেত্রে আমি তোমায় এটা জানতে চাই তোমার থেকে যে তুমি শিক্ষক কে ঠিক কিভাবে দেখো? বা শিক্ষকের ভুমিকা তোমার কাছে ঠিক কি রকম? তুমি বললে অনেক কথাই যে শিক্ষক আমাদের আমার জ্ঞান লাভের একটা মাধ্যম বা শিক্ষা লাভের একটা মাধ্যম ঠিক আছে তো আমার বক্তব্য ওটা নয় আমার বক্তব্য হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে শিক্ষক তো চারপাশে বিভিন্ন ধরনের দেখতে পাই আমরা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 ? আমার যদি নিজস্ব মতামত মানে জিজ্ঞাসা করো তুমি আমি কি বলবো আমার নিজের মানে ইয়ে থেকে বলছি আমার কাছে

মানে যেটুকু আমি শিখেছি আমার প্রাথমিক শিক্ষায় যেটুকু শিখেছি তা আমার মায়ের থেকে শিখেছি বাড়িতে বলও বা আমার ব্যবহার আচার যেমন আমি যে বাড়িতে বাড়িতে যেরকম ব্যবহার করব কিংবা বাইরে গিয়ে য়ামাকে সবাই যেরকম ভাবে চিনবে যে আমি কিরকম মানে আমি কিরকম মানুষ সেটা সেই শিক্ষাটা আমার মা আমাকে দিয়েছে।

আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তার পরবর্তী শিক্ষক? পরবরতি শিক্ষক স্কুলে গিয়ে আমার স্কুলের teacher বলতে পারো আর আমার দাদা। আমার দিদিরা। মানে আমি যাদের থেকে আমার। আমার থেকে যারা উঁচু ক্লাসে থাকতো তাদের তাদের থেকে আমি কিছুটা শিখেছি। এই মানে আমার শিক্ষক শিক্ষিকারা তো আছেই

মানে সেটার একটা মানে মাধ্যম আমার কাছে হচ্ছে শিক্ষক। সেটা যে কেউ হতে পারে। শুধু যে স্কুলে শিক্ষক শিক্ষিকা আকারেই হবে সেটা তো নয় আমার কাছে যে আমার থেকে বয়সে ছোট হোক বড় হোক আর তারও যদি কিছু শিক্ষায় শিক্ষিত থাকে সেটা আমি নিশ্চই চাইব যে আমি তার থেকে শিখি

আচ্ছা তারপরে? তারপরে বলতে গেলে এবারে তো আমি বলবো আমার স্কুলের মানে sir madam দের কথা বলবো। আচ্ছা। যারা আমাকে আচ্ছা আমি এক্ষেত্রে তোমার কাছ থেকে জানতে চাই যে তোমার স্কুলের favourite মানেসব থেকে প্রিয় sir বা madam কে ছিলেন? যদি সম্ভব হয় তার নামটাও যদি বলও

আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমার favorite teacher ছিল আমার আমাদের ইংলিশ ম্যাম। লিনা ম্যাম, লিনা বসু। তো আমার আমার কাছে favourite ma'am কারণ উনি আমার কাছে toughest মানে subject বলতে গেলে ছোট থেকে আমি ইংরাজিকে খুব ভয় পেতাম। আচ্ছা আচ্ছা। যে আমি কিভাবে পড়ব কিভাবে বুঝবমানে আমার কাছে সহজ ভেব পৌঁছে দিত ভীষণ মানে আমাকে ভালো ভাবে শিখিয়ে দেয় যেটা না বলা in fact ক্লাসের বাইরে মানে ধরো আমি যেটা বুঝতে পারিনা আমাকে stuff room এ কে আলাদা ভাবে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 মানে এই ক্ষেত্রে অনেক সাহাজ্য করেছে বলেই আমার প্রিয় টিচার এটা নয়। আমি ওনার কাছে পরে আমি খুব তাড়াতাড়ি শিখে যেতাম জিনিসগুল। এইজন্য আমার কাছে আমার প্রিয় টিচার বলতে লীনা ম্যাম।

in fact এখনও আমার ওনার সাথে কথা হয়।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 আমরা জানি স্কুলেতে শিক্ষা যেটা শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়। তার সঙ্গে আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের practical হয় এবং এছারা আমরা দেখতে পাই হচ্ছে করমশিক্ষা শরিরশিক্ষা এধরনের বিভিন্ন ধরনের আমরা কিন্তু কার্যকলাপ দেখত পাই তো সেক্ষেত্রে সেই বিষয়ে উহ তুমি কি কখনও অংশগ্রহণ করেছো বা হ্যাঁ হ্যাঁ আমি করেছি আমি করেছি আমাদের ধরো আমি দু হাজার দু হাজার সালের কথা বলছি আমার যখন school life দু হাজার সালের মানে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 আমরা এগুলোতে ভীষণ interest ও থাকতো in fact আমি সবেতে ইয়ে করতাম। আমার এইগুলতে আমার খুব ভালো আমার activity টা ভালো থাকতো। বাহ। বহুমুখী প্রতিভা। আচ্ছা তুমি কী art field এ কখনও এসেছ নাকি? নৃত্য বা অঙ্কন হ্যা আঁকা মানে আঙ্কনে ছিলাম কিন্তু নৃত্যটায় আমার ইয়ে ছিল না আঁকা আমি শিখতাম

আর তোমার অঙ্কন field এ তোমার অঙ্কন field এ আসাতা কিভাবে? মানে কিভাবে তুমি আসো? ছোট থেকেই মানে স্কুলে দেখতাম যে আমার হাত mainly মা তো ভর্তি করেছিল হাতের লেখা improve করার জন্য। মানে আমার হাতের লেখাটা যাতে improve হয়। আর আমার শখ ছিল যে আমি একটু আঁকা শিখব

এরকম কি করে নাকি? হ্যাঁ seriously এটা হয়। মানে আমাদের আমার ছোটবেলায় এইগুলো মানে আমার সাথে জারাই থাকতো তাদেরই মানে parents তার বাবা মায়েরা এইজন্যই মানে তাদেরকে আঁকায় ভর্তি করত যাতে তাদের hand writing improve হয়।

হ্যা। সত্যি কথা বলতে ছোটবেলায় আমার hand writing ভীষণ খারাপ ছিল। না সে তো সবারই ছিল ছোট বেলাতে। কারণ শিক্ষা আসতে আসতে যখন আমাদের মধ্যে আহ ঘাঁটি গাঁড়তে শুরু করে তখন কিন্তু টা প্রকাশ পায়। তার আগে কিন্তু প্রকাশ পায়না। আমরা এটা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে।

হম তো তখন মানে কি হত মানে আমাদের স্কুলের মধ্যেই মানে একজন স্যার ছিলেন